হম তো আমি যেটা বলতেছিলাম আসলে যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আমাদের অর্থনৈতিক অবস্থাটা আহ মানে আস্তে আস্তে আরো বেশি খারাপ এর দিকে যাচ্ছে।

ওইটা তো অর্থনিতিক অবস্থাটা ধীরে ধীরে খারাপ এর দিকে যাচ্ছে, Bank এর অবস্থা ও ভালো না বর্তমানে Bank এ যে Dollar এটাও বিশ্ব যেই মন্দা অবস্থা যে জ্বালানি তেল বেরে গেছে Dollar এর দাম বেরে গেছে Dollar নাই আহ Sri Lanka তেও Dollar এর সংকট Reserve কমে যাচ্ছে Reserve কমে যাওয়ার কারনে অর্থনৈতিক ভাবে একটা Dollar নাই Bank এর সম্ভাব্য ওতে পাওয়া গেছে যে আঠারো টা Bank এর মধ্যে আহ Dollar এর যে Reserve সে Reserve নাই এর তার মধ্যে ইসলামি Bank এ সর্বচ্চো তো এই কারনে LC যারা আমরা। বাংলাদেশ যারা যে রপ্তানিকারক যে শিল্প আহ কাপর যেহেতু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

সেটা করা যাচ্ছে না তো এখানেও মানে যে Dollar এর ঘাটতি সে কারনেও কিন্তু আহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে।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 এটা কিন্তু আমাদের অর্থনৈতির জন্য অনেক বড় একটা হাতিয়ার এইটার জন্যই Mainly আমাদের অর্থনৈতির টিকে আছে আমাদের দেশ তো পোশাক শিল্পের এক নং তো সেই খানে এইটার মধ্যে কিন্তু বিশালভাবে আঘাত আনছে সেই Corona থেকে আমরা তো এই Topic টা একদমই বাদদিতেই পারিনা Corona র ব্যাপার টা যে এইটা কিন্তু মানে প্রত্যক্ষভাবে এক সরাসরি এইযে তার প্রভাব টা এখন পাচ্ছি যেটা ঠিক আছে তখন তো বুঝতেপারি না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

আমেরিকান লন্ডন এগুলো এরকম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এদের মধ্যে একদম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

এটাও অনেক হুমকির মুখে অনেক অনেক জায়গা থেকে এখন Order কমায় দিলো তারপর হচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে আমাদের সাথে কাজ করা তাদের ও তো কষ্টের ব্যাপার আছে তারাও হুমকির মধ্যে আছে কিন্তু আমরা তো অনুন্নত মানে এখন উন্নয়নশীল আসলে আমরা আসতে পারিনি দুই হাজার ছাব্বিশ সালে আমরা এসে এটা ইয়ে মানে Certificate এর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 এখনো সেটার পথে ছিলাম। এখানেই আমাদেরকে বাইরের দেশ গুলোতে যে Order কমায় দিচ্ছে তা না order আছে বাংলাদেশ যেই পরিমানে। Order কমিয়ে দিচ্ছে অনেক জায়গায় Order কমিয়ে দিচ্ছে। Order আছে এবং কি করার ও সক্ষমতা আছে কিন্তু হ্যাঁ বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেটা যে ঐ Dollar এ ঘাটতি আরেকটা জিনিস হচ্ছে যে জ্বালানি যেটা। Gas যার কারনে Boiler গুলা চলে বড় বড় Boiler গুলো চলে Gas এর মাধ্যমে এই Gas দিতে পারতেসে। হ্যাঁ কিছুদিন আগে কিছুদিন আগেও শুনলাম যে প্রচুর পরিমাণে গ্যাসের ঘাটতির কারণে অনেকগুলো বন্ধ থাকার করতে হয়েছে হম তারপর তার মধ্যে আবার কারের আমাদের বিদ্যুৎটা আছে কিছুদিন আগে কি যেনো একটা হল না আমাদের তিন চার দিন একদম Current নিয়ে খুব অবস্থা খারাপ ছিলো তখনও তো factory গুলা খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয় আর Gas তো ঢাকার বাহিরে ঢাকার বাহিরে একটু বেশি বাহিরে প্রত্যন্ত অঞ্চলে যে Factory গুলো থাকে যেমন সিলেট হবিগজ্ঞ এইসব দিকে Gas নিয়ে Factory কোন problem Face করে নাই কিন্তু ঢাকার মধ্যে Most of the factory এই সমস্যাটার সম্মুখীন হয়েছে তারা Gas পায় নি মাঝখানে বেশ কিছু দিন ধরে Gas এর জন্য উৎপাদন করতে পারে নি সেই সময় মত Shipment ও করতে পারে নি সে~সেজন্য Company তাদের অনেক বেশি ক্ষতির ক্ষতির সম্মুখীন হয়। এটা Face করেছে এখন আবার মোটামুটি আমাদের Gas টা Gas টা ভালো ও ঠিকঠাক মত সরবারহ হচ্ছে কিন্তু Gas টা আমাদের খুবি কম এটা মাথায় দেখে কাজ করতে হবে আমাদের Gas টা খুবিই কম। আবার বিদ্যুৎ উৎপাদন যেই Cost এখন সেটাও তো বিদ্যুৎ উৎপাদনটা যদি ঠিক মত হয়ে যায় হম এখন আমাদের যে নতুন Project Mega Project যে আমাদের রুপপুর। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এইটা যে Just Start হয় তখন Gas এর সাথে সাথে বিদ্যুৎ টা আমাদেরি সাহায্য করবে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 আহ যা এটা হয়ে যাবে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 তাহলে আমাদের Company গুলো factory গুলো অনেকটা Help পাবে। এটা এটা ভালো দিক But এখন শীত চলে আসছে এখন যদি শীত মানে যত দিন থাকবে তার পরে গরম আসবে গরমের সময় কিন্তু কুয়া আছে যে আমরা আহ বিদ্যুৎ পাচ্ছি আহ শীতের কারনে। গরম আসবে তখন কি ভাবে কিভাবে? আমি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

আমাদের এই দুর্ভোগটা থাকবে না আশা করা যায় তো আশা করি আমাদের ওপরের Level এর নেতারা এই জিনিসটার দিকেখেয়াল করবে

আর আমাদের এখানে সবাই খুব হাতে গোনা খুব কিছুই দেখা যাচ্ছে তাদের ঘরে AC বা Alternet ঠাণ্ডা হবার ব্যবস্থা রাখতে পারে Most of us আমাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে এটা সম্ভব হয় না আর মাত্রাতিক্ত গরমটা আমাদেরকে সহ্য করতে হয় সেখানে Current না থাকাটা খুবি দুরবিশহ সারা দিন সবাই কাজ করে চলে যায় এটাও আমাদের কষ্ট। বিদ্যুতের তো AC এর ক্ষমতা নাই এখানকার ব্যাপার বা Costing টা আহ এটা তো আপনার

বিদ্যুতের যে আয়ের অবস্থা বা নুন আনতে পান্তা ফুরায় তার মধ্যে আবার AC এটা তো হ্যাঁ হ্যাঁ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 সবাই এটা পারবে সেজন্য বিদ্যুৎ এই টা আমাদের জন্য খুবি প্রয়োজনীয় এটা খুবি প্রয়োজন বিদ্যুৎটা আমাদের এ একদম অপরিহার্য সারা দিন শেষে এই এ বাসায় টা শান্তির জায়গায় সেখানে যদি এইরকম ভাবে Suffer করতে হয় তা হলে আসলে Life টা আমাদের অনেক বেশি কঠিন হয়ে যায় দিনে। তার পর আরেকটা জিনিষ আসছে যে এই যে।

অনেক এলাকাতে Gas নাই তার কোন তদারকি নাই কেনো নাই? না সেই শীতের শীতের সময় একটু না শীতের সময় না শীত ছাড়াও

আমার সাথের একজন কলিগ সেদিন বলতেছিল আমাদের বাসায় regular এই Regular তাদের বাসায় এই Gas টা থাকে না তা আমি বলালম ঠিক আছে এইটা আবার কেমন কথা Gas তো Problem হয় নি ।এটা কি বলেন মানে সে ভাবছিলো এই Gas এর Problem হওয়াটা Normal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

বাড়ি করার সময় উম মানে Gas এর Line বা পানির Line এটা কেটে ফেলে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

দেয় না খেয়ালই করে না এটার ব্যাপারে।

নিচে যে Pipe টা ওই রাস্তাতা কিন্তু হইছে সেটা কিন্তু আর দেখা

এমনকি অনেক জায়গায় দেখা যায় যে drain এর ভিতর দিয়ে Gas এর Line গেছে বা Side এ আহ রাস্তা।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 Plan করবে এই Plan টা আমরা করে নিয়ে কাজে নামতে পার না আমরা খুব সুদূর প্রসারী চিন্তাভাব এটা যদি আগে থেকে Plan করে যদি করা হইতো তাইলে কিন্তু এটা এইরকম

এগুলা ঐ ভাবে করে না। যার মানে যেটা করা দরকার এই ভাবে করতেছে না সেটা ঐ ঠিকাদার Company হক বা মানে অন্য প্রতিষ্ঠান হক অন্য যে কোন সরকারি Level এর যেই যারা কাজ করতেছে তারা কিন্তু এই জিনিসটা করতেছে না এ যেটা আহ প্রশাসনিক হক বা আহ মানে সামাজিক হোক ।

যার কারনে এই~এইটা ঐ ভাবে থেকেই যায় জো ভুক্তভুগিরা হই হইলো সাধারন মানুষ। মানে বললেও কোন লাভ হয় না হম বলবে কার কাছে সাধারন মানুষ কথাটা বলার মত কোন প্রতিনিধি তো পায় না সাধারন মানুষ সাধারন মানুষ কথা বলার মত আমরা তো প্রতিনিধি খুজি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 হ্যা আমাদের আসলে ওরকম প্রতিনিধি দরকার হম এটা অভাব এখন আমাদের তো সুযোগ আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদেরি মিলে ঝিলে দেশটা আমাদের হ্যা। আমরা আসলে আমাদের দেশটাকে খুবি ভালোবাসি আর যাবো কথায় দেশ ছেড়ে ঠিক আছে। কিন্তু আমাদের সবার কথা শুনে হ্যাঁ আসলে কি আমাদের population বেশি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

হ্যা।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

হম কাজ করে কিন্তু আসলে কি উঠানটা কষ্ট হয়ে যায় কি আমাদের তো অনেক Problem যে একটা Solve করলেই হয় না। এইজন্য দেখা যায় কি হিম সিম খেতে হয় সব Level ই হিমসিম খেতে হয় ঠিক আছে এইটা হচ্ছে একটা Main Problem just Problem টা ঐ টা থাকবেই কিন্তু Problem আমাদের আমাদেরকে আসলে এগুলো সব কিছু নিয়েই আমাদেরকে আস্তে আস্তে এগুনো লাগবে আমরা বুঝি। এটাই আমাদের আসলে নিত্য ব্যাপার হয়ে গেছে আমরা সব কিছু নিয়ে।

আচ্ছা, এই লাদাখ ignited mind প্রকল্পটা কি গো?

প্রকল্প সম্পর্কে আমাকে একটা ধারণা দাও। এই প্রকল্পটি যেই বা নিজের জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্রদের প্রশিক্ষণ দেবে। আচ্ছা, এই লাদাখের সাম্প্রতিক উন্নয়ন কি? এখানে UPSP সম্প্রীতি লেকে তার পরীক্ষা কেন্দ্র হিসেবে যুক্ত করেছে। Oil and Natural Gas CorporationONGC লাদাখে তার প্রথম geothermal power তার প্রকল্প স্থাপন করেছে। এইটাই উন্নয়ন হচ্ছে এখানে। geothermal প্রকল্প। সেটা আবার কি? ONGC পাঁচশো মিটার পর্যন্ত drill করে গরম সালফার এবং গিজার থেকে নির্গত বাস্পকে করতে এবং তৃতীয় বাণিজ্যিক plant স্থাপন করছে।

আচ্ছা, লাদাখে তো সবাই ঘুরতে যায়। এই লাদাখের গুরুত্বটা কি? লাদাখ বার্ষিক সৌরবিকরণসহ প্রচুর সাম্প্রতিক সম্পদ এখানে ভরে পড়ে আছে। এবং এটা লামালান্ড বা little তিব্বত নামেও পরিচিত। নহাজার ফুট পঁচিশ হাজার একশো সত্তর ফুট উচ্চতা। এটা তো দর্শনীয় স্থান। এছাড়াও বেশ কয়েকটি মঠও রয়েছে এখানে। আর লাদাখে প্রচুর পর্যটক আসে ভারত, পাকিস্তান, চীন থেকে এবং এখানে যুদ্ধও হয়। যুদ্ধও হয়েছে প্রচুর।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেদ্দি সম্প্রতি দুহাজার একুশ থেকে বাইশ সালের জন্য জগন্নাবিদ্যাদেবেনা যোজনার অধীনে ছ'শ বাহাত্তর কোটি টাকা ঘোষনা করেছিল। তাদের মুক্তি পেয়েছে প্রথম কিস্তি। এর মাধ্যমে দশ লাখ অষ্টআশি হাজার শিক্ষার্থী ফিস পরিশোধ করতে পারবে। এটাই এটাই হলো জগন্নাবিদ্যাদেবেনা প্রকল্প। আচ্ছা, আমি শুনেছি দিল্লি স্কুল ব্যাগ নীতি। এখানে কি হয়? দিল্লিতে সরকার সম্প্রীতি তার স্কুলব্যাগ নীতি পরিবর্তন করেছে। স্কুলের ব্যাগের ওজন যেন কমানো হয়। সেই নিয়েই এই নীতি। আচ্ছা, আসামের মাদ্রাসা নাকি বাতিলে বিল পাস করা হয়েছে। এটা কি সত্যি? আসাম সরকার সম্প্রীতি একটি বিল উত্থাপন করেছে ঠিকই। এক পয়লা এপ্রিল দুহাজার একুশ থেকে সমস্ত রাষ্ট্রচালিত মাদ্রাসা বাতিল করতে হবে। তাদের স্কুলে রূপান্তরিত করতে হবে। জগনান্নাবিদ্যাকানোকাযোজনা প্রদেশী চালু করা হয়েছিল। কিন্তু কেন? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি জগন্নাবিদ্যাদেবেনা কানোকাযোজনা চালু করেছেন। রাজ্যসহকারে এই প্রকল্পটির জন্য ছয়শো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকাস কুলকিট প্রদানের জন্য তেতাল্লিশ পয়েন্ট বত্রিশ লক্ষ টাকা অনুমোদন করেছে। আচ্ছা, এই নাড়ুনেদু মন্মাদি এই অনুষ্ঠান এটা কি? কারা চালু করেছে এটা? অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার বেসরকারি স্কুলের সমান প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা এবং তাদের সমান স্থানে নিয়ে আসার জন্য এই অনুষ্ঠান চালু করেছে।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 দুহাজার কুড়ি সালের সেপ্টেম্বরে প্রকল্পটি চালু করা হয় এবং এর লক্ষ্য নারীদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে উন্নতি ও ক্ষমতা স্থাপন করা। এই প্রকল্পের অধীনে অন্ধ্রপ্রদেশ সরকার চারটি ভিন্ন ধাপে মহিলা স্বনির্ভর গোষ্ঠী তুলেছে এবং এরা বকেয়া ঋণ পরিশোধ করছে।

মন্ত্রিসভায় একটি জাতীয় নিয়োগ সংস্থা গঠনের জন্য এই অনুমোদন করেছে। CT হলো একটি সাধারণ যোগ্যতা পরীক্ষা। যার পরিচালন কমিটি হলো National Equipment Agency আচ্ছা, COVID হওয়ার সময় COVID-19 এর কারণে নাকি প্রায় চব্বিশ million স্কুল ছেড়ে যেতে পারে জাতিসংঘ। এরকম বলা হয়েছে কেনো? কারণ, COVID-19 মহামারীর অর্থনৈতিক প্রভাবের কারনে সারাদেশে প্রায় অনেক শিশু যেরকম তুমি বললে চব্বিশ million শিশু যায়নি বা ফিরে যেতে আর চায় না।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 COVID এর পরিমাণ যে হারে বেরেছিলো সেখানে COVID-19 মহামারীর পরিনতি কি হয়েছিলো বলে মনে হচ্ছে তোমার? নীতিমালার সংক্ষিপ্ত বিবরন অনুসারে, শিক্ষাগত তহবিলের ব্যবধান এবং তৃতীয়াংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তেইশ point আট million শিশু এবং যুবক পরের বছর স্কুল ছেড়ে যাবে। এর সামগ্রিক প্রভাব কি ছিল? এর সামগ্রিক প্রভাব হলো বাহাত্তর শতাংশ শিক্ষার্থীর মধ্যে শেখার ক্ষতি হবে। তারা শিখতে চাইবে না আর। তারা তৃতীয় দশের পরেও থাকতে পারবে এবং তারা স্কুল ছেড়ে যেতে বাধ্য হবে। আচ্ছা, digital শিক্ষার জন্য অগ্রগতি নির্দেশিকা। মানে online class এ highlight গুলো কি ছিলো?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 National Council of Education Research and Training দ্বারা প্রস্তুত করা হয়েছে। যদিও রাজ্য সরকারগুলোতে তাদের নিজস্ব নিয়ম এবং প্রবিধান তৈরি করা স্বাধীনতা দেওয়া হয়েছে। online class এর জন্য।

স্কুলগুলি এক থেকে সপ্তম শ্রেণী ছাত্রদের জন্য প্রতিদিন সর্বাধিক এক point পাঁচ ঘন্টা online class করতেই হবে। এবং eleven twelve এর জন্য semi ছাত্রদের জন্য প্রতিদিন সর্বোচ্চ তিন ঘন্টা স্কুল করতে হবে। কিন্ডারগার্ডেন নার্সারি বাচ্চাদের জন্য পিতামাতার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য ত্রিশ মিনিটের screen time বাধ্যতামূলক।